এই সবির মইদ্যে দ্যাখতে পাওয়া যাচ্ছে যে একটি বড় বিল্ডিং ঘর রয়েসে।

এই গরের নীচে একটি দুকান দেখতে পাওয়া যাচ্ছে।

আরও অনেকগুলো মানুষ দেখতে পাওয়া যাচ্ছে।

এই বক্সের ভিতরে তিনটি তারিয়া দেখতে পাওয়া যাচ্ছে।

এই তারিয়ার উপরে অনেকগুলো মিষ্টি দেখতে পাওয়া যাচ্ছে।

এসবের মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি বড়ো গর রয়েছে।

এই স্টেজের ভিতরে অনেকজন মানুষ সাদা কাপড় পড়ে দাঁড়িয়ে অবস্থায় আছে।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

এই ঘরে সাইনবোর্ডও লাগানো আসে।

গাড়িটির পাশে আরও কী যেন দুইটি বস্তু দেখতে পাওয়া যাচ্ছে।

এই টেবিলের উপরে একটি পানির বোতল দেখতে পাওয়া যাচ্ছে।

দিকে একটি সিসি ক্যামেরা দেখতে পাওয়া যাচ্ছে।

এই মার্কেটের বিতরে অনেকগুলো কি জন্য জিনিস জেখতে পাওয়া যাচ্ছে।

উপর দিকে আরো অনেকগুলো বাল্ব জ্বলানো অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে।

অনেকগুলু সোটো বড় বাল্ব জ্বলানো অবস্থায় আসে।

এই দুকানের বিতরে অনেকগুলো জিনিস দেখতে পাওয়া যাচ্ছে।

এই বাক্সটির ভিতরে অনেকগুলো জিনিস দেখতে পাওয়া যাচ্ছে।

এই দোকানের মইধ্যে অনেকগুলো বাল্ব জ্বালানো অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে।

একটি বালভ জ্বালানো অবস্থায় আসে ।

এর মধ্যে একটি ভালো মোবাইল দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবির মইদ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি এ_টি_এম রয়েসে ।

একজন মানুষও দেখতে পাওয়া যাচ্ছে।

এই সোবির মইদ্যে দেখতে পাওয়া যাচ্চে যে একটি গর রয়েসে।

এই ঘরের নীচে দুইটি বসার জন্য চেয়ারের মতো কী যেন জিনিস দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে কয়েকটি ঘর রয়েসে।

একটি বাল্ব জ্বালানো অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে।

এ কেলাস দেখতে পাওয়া যা-যাচ্চে ।

এই সবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি পাম্প রয়েসে।

একটি পাস জ্বালানো অবস্থায় আসে।